ফলন পাবি বা ভালো লাগবে না, একবার যদি তুই এই আহ এর process টা follow করে নড়িস, বা একবার যদি তুই দেখিস যে হ্যাঁ, ফলন দিচ্ছে, তুই নিজেই পরবর্তী বা উপরে ছাদের ওপরে কোথাও সিমেন্টের আহ

আর সাধারণত বড়ো business সেগুলোতে আমরা এই মুহূর্তে invest করিনি।

তো ওরাই আমাদেরকে দিয়ে দেয় যেমন, কিছু time থাকে ওই time এ ওরা বলে যে এই সময় কিছু পোকা।

লাগবে, নাহলে আমাদের সাধারণত এগুলোর প্রয়োজন হয় না। আর যা যা বীজ লাগে ওরাই আমাদের

But আমরা আলুটা যখন তুললাম

ওগুলো নিয়েও যেতে পারবি, আর আমি

বা মটরশুঁটি গাছ বসছে, তারপরে তোর বাদামের চাষ হবে।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

আর বলিসনা খবর আর কি হবে এই চলছে phone -টোন করছিসনা আমি ভাবলাম ভুলে-টুলে গেলি হয়তো না কি হলো তোর একটু খোঁজ-পাত্তাও পাচ্ছি না তাই phone টা করলাম কি ব্যাপার কি হয়েছে তোর

ওহ আচ্ছা আচ্ছা মানে তোর কি তাহলে শরীর খারাপ খুব কয়েকদিন ধরে জ্বর-সর্দি ঠাণ্ডা এইগুলো মানে এখন এখন কিরকম আছিস এখন আগে থেকে একটু ভালো আছি কথা বলতে পারছি কিন্তু হঠাৎ করে এতো গলা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল না কি বলবো

হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি medicine ও নিয়েছি এখন আগের থেকে ভালো আছি ও আচ্ছা আচ্ছা যাইহোক ভালোই ব্যাপার আর uncle aunty কেমন আছেন ভালোই আছেন সবাই বাড়িতে হ্যাঁ সবাই ভালো আছে তোর বাড়িতে সবাই ভালো আছো হ্যাঁ আমার বাড়িতে সবাই ভালো আছে আর বলছিলাম যে তোর এ-ই নতুন বছরে কোথাও picnic টিকনিক করতে গিয়েছিলিস নাকি একটু বলতো না এখনো তো কোথাও picnic টিকনিক করতে যাইনি ভাবছি যাবো আমাদের নতুন বছর মানেই হচ্ছে ভালো একটা আমাদের আনন্দ করার একটা ভালো সময় আমি ভাবছি যে কোথাও যাবো picnic করতে অনেকদিন তো কোথাও বাড়ি থেকে বেরও হইনি হ্যাঁ হ্যাঁ একদম একদম ঠিক বলেছিস নতুন বছর মানে আনন্দ করার বছর আরকি আর এটা একটা মুহুর্ত হয়ে দাড়িয়ে যাবে পরবর্তীতে মানে পরের বছরে আরকি মনে থাকবে যে না সামনের বছরে আমরা করেছিলাম এই enjoy টা করেছিলাম ওইটা করেছিলাম তো তুই কি কোথাও college থেকে কোথাও যাসনি picnic এ

সেরকম তো কোথাও কোথাও যাওয়া হয়না আর picnic মানেটাই কি বলতো মানে সবার সঙ্গে একটু একসাথে সময় কাটানো তারপরে ধর একসঙ্গে খাওয়া দাওয়া করা অনেক গল্প অনেক বিভিন্ন মজা

ঠিকই বলেছিস তার কারন দেখ picnic মানেই হচ্ছে দেখ মানে উম মানে যত college এর ফ্রেন্ড আছে বল যত ছেলে আছে দেখ সবাই কিন্তু daily আসে না তাদের সংঘে মানে সাক্ষাৎ হয় না মিলামিশা হয় না কিন্তু সেদিনকে সবাই আসবে সব teacher আসবে এর সবার সঙ্গে একসঙ্গে মানে সারা দিনটা কাটানো যাবে এবং ও enjoy করানো হবে enjoy করা হবে উপভোগ করা হবে সেদিনকে মানে বিশাল বিশাল একটা enjoy এর মুহুর্ত হয়ে দাড়িয়ে যাবে তো তোদের রামপুরহাট college এ মানে তালে কবে picnic হচ্ছে আমাদের কোলকাতা college তো এখন আহ picnic একটা হলো আরকি আর তোদের কবে হবে তাহলে এইতো বলছিলো কী যে নয়টা-ছয়টা পরেই একটা দিন ভালো একটা দিন দেখে রবিবার করে রবিবার করেই হবে ধর তো যেদিন college ছুটি থাকবে সেদিন একটা picnic এ-র আয়োজন করা হয়েছে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 আমার মনে হয় যদি এখনতো সেরকম কিছু বলেনি কিন্তু আমার মনে হয় এটা college থেকে মানে প্রত্যেকটা আমাদের ছাত্র দেখবে আমাদের মনে যা হচ্ছে তো এখন ধর বলতো হয়েছে এখন ধর সে পুরো বিষয়টা আমি এখনো জানি না

আর যদি ধর নিজে থেকে কিছু টাকা- পয়সা দিয়ে যেতে হয় তো যাবো সেটা কোনো ব্যাপার তো আর নেই বরংচ আনন্দ করাটা সবথেকে বড়ো ব্যাপার হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস তার কারন এ বছরে তুই কোথাও যাসনি এজন্যই বলছিলি যাবি ঘুরে আসবি কোনো ব্যাপার নেই আর college থেকে আমাদের মনে হয় college থেকে কিছু চান্দা হয়তো নিতে পারে তার কারন আমাদেরতো নিয়েছিল কারণ অযথা ছেলেকেতো college থেকে সব টাকা দিতে পারবে না তাই জন্য জানি না তোদের কি করবে but আমাদের তো কলকাতা college এ নিয়েছে জানি না এখন তোদের কি করবে যাইহোক যাই করুক যাবি ঘুরে আসবি দেখবি আনন্দ করে আসবি আর তো বেশি দিন নেই college এ আর তো একটা বছর এই বছরটা enjoy করবি না তো আর কি করবি বল তোর একটা কি sound আসছে বলতো বাইরে থেকে কেউ কি কিছু

এই আশেপাশে ধর বাড়িঘরে এভাবে কাজকর্ম করছে বলে বাইরে থেকে শব্দটা আসছে বুঝতে পারছি তোর কথা বল হ্যাঁ আমি বলছিলাম কি বলতো আমার জীবনে কিন্তু এটাই কিন্তু প্রথম picnic জানিস তো মানে এর আগে কখনও আমি কিন্তু কোথাও যাইনি তাই নাকি কোথাও যাসনি তাহলে আগে আগের বছর বা সামনে বছর কোথাও তাহলে ঘুরতে বেড়াতে যাস নি একদমই না এতদিন ধরে সবাইকে মানে দেখেছি মানে আমাদের যে বড় দাদা-দিদিরা উনাদের college কলেজ থেকে নিয়ে যেত বা স্কুল থেকে যেত তো আমি কখনও যাওয়ার মত সেরকম সুযোগ ও পাইনি জানিস তো তবে সবাইকে দেখতাম আর ভাবতাম যে কবে আমি বড়ো হব আর কবে এরকম মানে picnic এ যাবো সবার সাথে আনন্দ করবো এটাও একটা ঠিক কথা but তোর এখন মানে main সমস্যা হয়ে গেছে কাজের জন্য তুই তো পারছিস না এজন্য আর কি হচ্ছে যাহোক কোন ব্যাপার নেই অসুবিধা নেই আর তারপর বল খবর সবর এবার তোমার কথা তো ঠিকই আছে কিন্তু আমি ভাবছি যে উম picnic টা মানে করবে টা কোথায় যতদূর শুনলাম নাকি মানে আমি যতদূর শুনলাম কোন নদীর ধারে picnic মানে নদীর ধারে picnic করার মানে পরিকল্পনা চলছে ও আচ্ছা আচ্ছা নদীর ধারে picnic টা করতে পারে college থেকে তাইতো এটাই হলো কথা

মানে দুটো কাজই ধর এক সঙ্গে করা যেত মানে picnic ও করা হতো আর এখানে আর কি ঘোরারও অনেক জায়গা আছে সেগুলো করা হতো একদম ঠিক বলেছিস উম বলেছে অসুবিধা নেই যদি হাজার এ যাওয়া হতো না খুব একটা মানে ভিসা লাগতো না আমিতো গেছি মা বাবার সঙ্গে খুব রকম স্মরণীয় জায়গা আর কি বলতে গেলে খুব সুন্দর জায়গাটা দারুন জায়গা হ্যাঁ একদমই ঠিক বলেছিস তারপরে ভাবছি যে তো আমরা অনেক কিছু করব যদি ধর স্যার যদি বলেন যে না ঠিকাছে নদীর ধারে picnic করতে হবে না ঐতিহাসিক কোন একটা জায়গায় নিয়ে যাব তাহলে তো খুব ভালোই হবে যথাসম্ভব মনে হয় এখান থেকে কোন একটা বোধহয় বাস বোধহয় ভাড়া ভাড়া করবে তো আমরা সবাই মিলে একসাথে বাসে করে যাব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

তবে খাওয়া-দাওয়া করবো ঘুরবো মানে অনেক কিছু দেখার আছে তার জন্য আমার মনে হয় যে সকাল-সকাল বেরোনোটাই কিন্তু ভালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক কথা ঠিক কথা তুই স্যারকে বলতে পারিস যে তোরা মানে তোদের ব্যাচের যতজন একসঙ্গে আছিস চেনাজানা

আসতেন তাহলে খুব ভালো হতো সেখানে ঘোরার জায়গাও আছে খাওয়ার জায়গাও আছে সুন্দর রান্না যদি ভাবে রান্না করবে তো রান্না করার জায়গা আছে আর ভাবে যদি হোটেলে খাব তো হোটেলও ভালো ভালো আছে and ওখানে main জিনিস হচ্ছে দেখার জিনিস খুব ভালো জায়গা আছে বুঝতে পারলি তো তাই জন্য বলছি আর কি

আমাদেরকে নিয়ে যাচ্ছেন স্যারেরা বছরে একবারই picnic টা হয় ধর সাধারণ জীবনে কিন্তু এই picnic টা কিন্তু প্রথমেও যেতে পারে মানে তোর যেমন আমার জীবনে ধর picnic টা প্রথম আমি এর আগে কখনো কোনো picnic এ যাই নি আমি না অনেক কিছুই ভাবনা চিন্তা আহ তোদের সঙ্গে যাব একসঙ্গে একসাথে পাশে বসে আনন্দ করতে করতে গান গান করতে করতে তো খুব মজা করতে করতে যাব ধর একসঙ্গে বাসে বসে খাওয়া দাওয়া করবো তারপরে ওখানে নামবো নেমে ধর জায়গা ঠিক করতে হবে বাস যখন থামবে সবাই নামবো তারপর একসাথে কিছু কিছু জায়গাতে আমরা একটু হাঁটাহাঁটি করা গেল মানে এইসব বিষয়গুলো মানে একসাথে করতে খুব মজাই হবে বল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস খুব মজা হবে and সবাই মিলে থাকলে তো আনন্দটা আরো বেড়ে যাবে আরকি যদি ঘুরতে যাই তাহলে এখন তাহলে পড়াশোনাটা চলছে কেমন বল

আমি সামনে picnic টার জন্য কিন্তু মানে খুব মানে আগ্রহ ধরে বসে আছি যে আমরা সবাই মিলে যাবো আনন্দ করবো তারপর কি জামা কাপড় পরবো না পরবো সমস্ত কিছু মানে আমাদের college এ যেসব আমাদের department এ যারা আছে তারা কিন্তু সবাই যাবে সবার সঙ্গে সময় কাটানোর কিন্তু একটা ভালো একটা বড় সুযোগ একদম ঠিক বলেছিস তাই জন্য এক কাজ করবি আমার মনে হয় একসঙ্গেই যখন যাচ্ছিস তখন এক সঙ্গে selfie টেলফি নিবি যাতে একটা মুহূর্ত হয়ে ওঠে ওই গুলো যেমন পরবর্তীতে দেখলে মনে পড়বে যে না আমিও একসময় college এ গিয়েছিলাম আর কি তো পরবর্তী যাদেরকে আসছে তাদেরকে দেখাতে পারবি আর কি আমার কথার মানেটা বুঝতে পারছিস তো ওই আরকি তো যাই হোক তোকে যেটা বলছিলাম

হ্যাঁ তোকে যেটা বলছিলাম আমি যে আমিও জানিস গিয়েছিলাম ওই college থেকে picnic আর কিতা picnic আমাদের খুব মানে খুব খুব খুব আনন্দ হয়েছে একদম তোকে বলে বোঝাতে পারব না তোকে যদি বলি তাহলে

হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি বলবো অবশ্যই সেটা নিয়ে কোন মানে সমস্যা নেই তো আমি বলছি দেখ তুই শুন তাহলে ঠিকাছে হ্যাঁ শুনছি বল হ্যাঁ দেখ প্রথমত picnic এর কথা যদি বলি তো আমি তো মানে আমাদের picnic টা ছিল তোর minimum আজকে ফেব্রুয়ারির দুই তারিখ তো আমাদের জানুয়ারি মাসে ছিল তেরো তারিখ picnic টা ছিল ঠিক আছে সেই দিনকে মানে গোটা college এ যত student আছে সব মানে college এর যত student আছে সবাই কিন্তু আর এত ছেলে হয়েছিল যে তোকে বলে বুঝাতে পারব না মানে কি বলবো মানে খাবার রান্না করতে যারা রান্না করছিল আর কি বাবুর্চি ছিল তারাই কিন্তু একদম উম মানে অলস হয়ে পড়েছিল এত খাবার রান্না করতে হয়েছিল তাদের আর তোর মানে বাস হয়েছিল তোর মোটামুটি প্রায় কুড়ি টার মত বাস হয়েছিল মানে বুঝতে পারছিস কুড়ি খান বাস মানে একটা বাস এ ষাটটা করে লোক যায় তো কুড়িটা বাসে কতজন লোক হবে একবার আন্দাজ করে দেখ একদম ঠিক বলেছিস এটা সত্যিই মানে দারুন একটা ব্যাপার হ্যাঁ হ্যাঁ গিয়ে তারপরে তোর কি হলো আহ ওখানে গেলাম উম মানে আমাদের কলেজে picnic ছিল না কলেজ থেকে ছিল আমাদের কলকাতায় একটা city আছে ওই city তে ছিল তো ওখানে গেলাম ওখানে একটা park আছে বড় একটা park আছে সেখানে কুড়ি টাকা করে টিকিট নেয় ওখানে যাওয়ার পরে কি করলাম আহ সবাই প্রথমে গিয়ে selfie -টেলফি তুললাম আর কি ওখানে গিয়ে তারপর tiffin হল tiffin এ

আচ্ছা মানে park এর কাছেই করেছিলি হ্যাঁ হ্যাঁ পার্কের পাশেই করেছিলাম নিয়ে পার্কের ভেতর টিকিট কেটে ওটা ঘুরতে গেলাম একবার আর বলেছিল যে আহ ওই তোর college থেকে স্যারেরা বলেছিল সবাইকে মানে সবাইকে একসঙ্গে মানে নিয়ে যাবে একসঙ্গেই টিকিট টা কাটবে তাই আমাদেরকে মানা করেছিল যে কেউ এখন ঢুকোনা তাও আমরা ঢুকেছিলাম এর কারণটা কি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 আচ্ছা মানে সবাই মিলে যাসনি মানে যে কয়জন ছিল সে কয়জনই গিয়েছিলি হ্যাঁ হ্যাঁ সবাই মিলে যাইনি বলতে মানে আমাদের third year এ যত ছেলে ছিল সবাই মিলে third year এর ছেলে মধ্যে আমাদের friend circle এর মানে মেয়ে না ছেলেদের মধ্যে friend circle যত আছে সবাই friend রাই গিয়েছিলাম মানে বন্ধু কটা গিয়েছিলাম ঘুরলাম park টা কি বলবো তোকে এত মানে অনেক park টা এতই বড় যে শেষ করতে পারিনি প্রথম থেকে আমি park টা শেষ করতে পারি নাই এতটাই বড় মানে প্রত্যেকটা জিনিস আছে ওখানে gymnastic এর তোর মানে ওখানে পার্কের ভিতরে মানে গাছ আছে অনেক সুন্দর সুন্দর গাছে ফুল আছে ধরে তারপর তোর ওখানে মানে প্রচন্ড বড় রকম সমুদ্র type এর একটা sorry একটা মানে পুকুর type এর আছে এতই বড় ওখানে স্টিমার চলে তারপর তোর boat চলছে ওগুলোতে boat এ চেপে ছিলাম এতই বড় পুকুরটা মধ্যিখানে পুকুরটা আছে একটু বড় একদম park টা তো অনেক বড় কারণ চারদিকে গাছ লাগানো আছে তো একদম মানে দেখতে কি বলবো তোকে একদম মানে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 একদমই ঠিক বলছিস যে আমরা আমাদের কলেজ থেকে যেখানে নিয়ে যাবে বলছে যে মানে যার কথা বলছি তো ওখানে কি জানিস তো ওখানে অনেক অনেক সুন্দর মানে park আছে আর তুই তো জানিসই মুর্শিদাবাদে প্রচুর রকমের গোলাপ চাষ করা হয় হ্যাঁ তোর একশো আট রকমের গোলাপ চাষ করা হয় প্রত্যেকটা পার্কই তো গোলাপ দিয়ে সাজানো থাকে দারুন মানে দারুণ একদম সাথে ধর অনেক দেখা যাচ্ছে museum ও আছে ঠিক আছে রাজাদের ঐতিহাসিক কিছু স্মৃতির উদ্দেশ্যে কিন্তু ওখানে মানে এগুলো museum তৈরি করা হয়েছে হয়তো নাম শুনেছিস ওখানে কিন্তু কাছে একটা পার্ক নতুন করা হয়েছে তো সেখানকার তো দারুন সুন্দর মানে তুই একবারে তোর সমস্তটা ঘুরতে পারবি না এতটাই বড় area ঘিরে প্রায় ছশো square feet প্রায় area জুড়ে ওটা তৈরি করা হয়েছে মানে জায়গাটা কিন্তু খুবই সুন্দর এত সুন্দর মনোরম পরিবেশ কি বলবো picnic করার জন্য আমার মতে বলে সব থেকে ভালো জায়গা ওইটা একদম একদম ঠিক বলেছিস মানে এর কথা বলছিস তুই হ্যাঁ মতিঝিল বলে একটা পার্ক আছে তুই যদি থেকে picnic করিস ও ওখান থেকে বেশিক্ষনের কিন্তু রাস্তা নয় মানে উনি যদি যদি জায়গা না পায় picnic করার জন্য কারণ তুই বুঝতে পারছিস এটা শীতের সময় এখন তোর প্রচুর মানুষ জন ওখানে picnic করতে যাচ্ছে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 একদম একদম ঠিকই বলেছিস খুব ভালো মানে জায়গাটা খুব ভালো খাওয়া-দাওয়ার জায়গায় খুব ভালো আছে and ঘোরার জায়গা খুব ভালো আছে museum টাও খুব সুন্দর আছে দেখার আহ একদমই মানে এখনতো আরো নতুন নতুন এখন হ্যাঁ এখন তো আরো নতুনত্ব অনেক কিছু হয়েছে জানিস্ তো আহ তাই নাকি নতুন কি হয়েছে আবার আগে কি হয়েছিল বলতো মানে ওখানে আশেপাশে কোনো খাবার দাবার এর hotel ছিলই না তারপরে কিন্তু জিনিসপত্র কেনার জন্য কোন দোকানপাট কিছুই ছিল না এখন তোর ওখানে বড়োবড়ো resaturant হয়েছে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 কিছুতেই তুই ব্যবস্থা পেয়ে যাবি যদি রাত্রি বা রাত্রি ও হয়ে যায় তাতেও কোন অসুবিধা হবে না ও আচ্ছা আচ্ছা বুজতে পারছি তারমানে এরকম আর কি যে তোর ওখানে মানে যদি অসুবিধা হয় যে রাত হয়ে গেল তো ওখানে থাকারও কোনো অসুবিধা নেই ওখানে থেকে যাওয়া হবে and ওখানে hotel -ফোটেল সবই আছে ওখানে খাওয়া-দাওয়ারও দোকান মানে সবই করেছে যেগুলা ছিল না সবগুলাই মানে বাজার বসে গেছে বলতে গেলে

প্রচুর মানুষ ওখানে মানে ঘুরতে বাড়ানোর জন্য যায় তার জন্য কিন্তু ব্যবস্থাটা কিন্তু সেরকম ভাবেই করেছে একদম একদম ঠিক বলেছিস একদম খুব ভালো জায়গাটা খুব ভালো একটা মানে একটা আহ মানে যদি বলে picnic এরই জায়গা ওটা একটা ধরতে গেলে একটা ঘোরার জায়গা আর কি picnic এর জায়গা তো উম তাহলে এর তোরা তাহলে দেখ ওখান থেকে তুই কি আগে এই হাজার

দেখ আমি ছোটবেলায় একবার মা বাবার সাথে গিয়েছিলাম ঠিক আছে তখন তো আমি অনেকটাই ছোট মানে সেরকম তো কিছু অতটা মনে নেই কিন্তু আমার আবার একবার যাওয়ার খুব ইচ্ছা আছে সেখানে হম ও আচ্ছা আচ্ছা খুব ভালো কথা তার জন্য মনে পড়ছে না বুঝতে পেরেছি আমি একদম আচ্ছা শোন বলছি তোদের picnic এ গিয়েছিলি তো তোদের খাওয়া দাওয়া কি ছিল মানে tiffin এ tiffin কেমন ছিল ওখানে তোরা গিয়ে কি রান্না-বান্না নিজেরাই করেছিস না রান্না-বান্না করার জন্য লোকজন নিয়ে গেছিলি হ্যাঁ যাই হোক tiffin এর কথা যদি বলি tiffin টা আমাদের ফল ছিল tiffin এ যেমন তোর apple ছিল ফলের মধ্যে যেগুলো হয় আরকি প্রত্যেকটা ফলই উপস্থিত ছিল ওই tiffin এর মধ্যে

দেখ এই নিয়ে তোকে আমি একটু পরে কথা বলছিরে আমাকে মা ডাকছে কিসের জন্য খাওয়া দাওয়া করার জন্য এ বিষয়ে একটু পরে phone করে কথা বলছি হ্যাঁ

না আমি করিনি তাহলে আমিও কর নেই হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক একদম ঠিক তাহলে তুই খাওয়া দাওয়া করে নে ঠিক আছে রাখছি তাহলে আচ্ছা Hello হ্যাঁ বল কেমন আছিস? আমি তো ভালো আছি তুই কেমন আছিস? হ্যাঁ আমি ও তো ভালো আছি বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে শুনলাম তুই শরীর চর্চা করছি খুব হ্যাঁ রে একটু Healthy হয়ে গিয়েছিলাম তার জন্য মা খুব বোকে বোকে শরীর চর্চা করাচ্ছে আমাকে জানিস ভোর বেলা তুলে

ভোর বেলা না উঠতে পারলে বিকেলে করাচ্ছে হাঁ আমার শরীর টাও অনেকটা বেড়ে গেছে তো ভাবছি যে একটু তোর কাছে tips নেবো কি কি করা উচিত তা Help কর আমাদের এটা বড় জিনিস Fit যদি না থাকি তাহলে বিভিন্ন রকমের কাজে আমাদের মন বসবে না তো সেটা নিয়ে আলোচনা করার জন্য তোকে একবার Phone করলাম বুঝতে পারলি হ্যাঁ ইদানিং আমার ওয়েট টা প্রচুর বেড়ে গিয়েছিলো রে প্রায় আশির কাছা কাছি তো ওটা নিয়ে দেখলাম অনেক কিছুতে অসুবিধা হচ্ছে তো